এটি একটি কারখানা এখানে বেশ কয়েকটি গাছ দেখা যাচ্ছে ।

কয়টি কারেন্টের পোল দেখা যাচ্ছে।

একটি রাস্তা দেখা যাচ্ছে বেশ কিছু গাছ পালা দেখা যাচ্ছে ।

একটি কুর্তি চার বেসি দোকান দেখা যা -চ্ছে-- কিছু বাইক দেখা যা --চ্ছে- ।